জুস পাওয়া যাবে মানে সব কিছুই আরকি, আচ্ছা আচ্ছা, ফলের যত রকম যাহ যাহ জিনিস থাকে আচ্ছা সবকিছুই। তো আপনি আমি আর অ¬ অপনি কি আমার সংঘে এ কাজ করতে চাইছেন না আপনারা আলদাভাবে

না না কোন অসুবিধা নাই আমি প্রত্যেকটা জিনিসের জন্য আমি এগিয়ে আছি। বল বোন আমার আমি খুব নুতন তুমি তো অনেক বছর ধরে আছো, হ্যা তাহলে আমি তোমাকে একটা কথা বলি ঠিক আছে আমি বলছি আমি বলছি তোমার বাড়ির সাবাই কেমন আছে সবাই ভালো তোমার বাড়ির সব ঠিকঠাক আছেতো না না আমি খেয়ে দেয়ে আমি চলে এসছি। তুমি আমাকে বল যে ব্যাপারটা কি। মানে কি করবে সেটাই এ্ইবার বল না না আমার কোন জায়গায় যাওয়ার কোন দরকার নাই। তুমি আমাকে বল, কি ব্যাপার, বল! আমি তোমাকে এবার শুরু করতে পারি কি

দেখ এই জন্যই আসিনি। তার করান আমি তো চিনতাম না। কার নাম্বার না কি? তাই ফোন টোন করতে, মানে তুমি বুঝতেই পারছো সে রকমভাবে ব্যাস্ত হয়ে থাকি আমিতো। অ ফলের দোকানে যেয়ে সকালে যায় নিয়ে সকাল থেকে একবারে রাত্রি দশটা অব্দি খুলে রাখি খুলে রাখি। দশটা অহ ও সাড়ে নয়তা। হ্যা সেই সব জিনিস গুলো আমি বুঝতে পারছিনা তোমার কথা। আচ্ছা এবার শুনতে পাওয়া যাচ্ছে।

আচ্ছা তাহলে তোমার আগে বলছি। তোমার কাছে কত টাকা আছে। মানে ফলের দোকান যে করবে ফল বা জুস তো কত টাকা তুমি দিতে পারবে। সবথেকে মেইন হচ্ছে যে কত টাকা তুমি দিবে বলছি যে আপনি এবার আপনি শুনতে পারছেন

তাহলে ঠিক আছে আমি বলতে চাইছ যে কত টাকা আপনার কাছে আছে এ। দোকানটা আপনি যে বানাবেন বা শুরু করবেন এই ব্যবসাটা তো কত টাকা আপনি দিতে পারবেন।

হ্যা হ্যা অবশ্যই। তাহলে ঠিক আছে অসুবিধা নাই আমি বলতে চাইছি তাইলে হু দেখ আপেল, বেদানা কলা এইটা কিন্তু সব থেকে প্রধান। আপেল বেদানা কলা ওসামবি আর ফানতারা কমলা লেবু যাকে বলে এই পাচখানা প্রধান আপেল, বেদানা, হ্যা, কমলা লেবু, হ্যা হ্যা তারপরে কলা ঠিক আছে তারপরে লিচু¬লিচুটা খুব কমই পাওয়া যায়। খেজুর বাতাসা, তারপরে চেরী ফল হয়না, চেরী ফলটাও দরকার ওইরকেম ফল আমিতো এনে দিতে পারব না। মানে এনে দিতে পারব কিন্তু সময় লেগে যাবে তো। সময়ের ব্যাপার আছে তো

বেস ঠিক আছে কোন অসুবিধা নাই। তারপরে হয়ে গেল তোমার নারকেল। ঠিক আছে নারকেল হয়ে গেল তারপরে আর কি চাই। কাজু কিসমিস তো লাগবেই লাগবে। মানে ফলের মধ্যে তো আম আমটাতো সব সিজনে পাচ্ছি না, শোন শোন আমার কথাটা শোন

সেই অনুযায়ী আপনি যখন হ্যা সব যে আমি বলছি, যেটা আপনি বলছেন। সেটাকে তো আপনার যে সময়ে যখন আপনাকে আমি এটা বলছিলাম আপনি সবই পেয়ে যাবেন। আপনাকে তুলতে হবে, এবার এখন season এর মধ্যে আম চলছে, লিচু চলছে। আমার কাছে অবশ্যই আছে। এবার যদি আপনি এখন সেজনের বাইরের কিছু চাইবেন তাইলে আমি দিতে পারব না, না। হ্যা, তাইলে এবার দিও দিবো বলছি তো, এবার কত কি লাগবে, কতটা লাগবে। আমি তো এক ট্রাক বা দু ট্রাক দিবো না কতটা লাগবে দশ কেজি কুড়ি কেজি এটা তো আপনাকে তাহলে বলে দিতে হবে না। যে আম লাগবে কুড়ি কেজি, কলা লাগবে দশ তরা। তাহলে ভালো হয় আচ্ছ তাইলে বলুন। তাইলে কি কি লাগবে, বলন? পেয়ারা পেয়ারা, কমলা লেবু দেখুন দিদি আপনাকে আমি একটা কথা বলে দি সব

এবার আপনারে যেটা না দরকার, কোন সময় আপনার গ্রাহক এল আপনার কাছে নিয়ে বলল যে আমার পেয়ারা দরকার। তাইলে কি আপাকে কি জিঙ্গাসা করতে আসছে ও আমার বর্ষার পেয়ারা লাগবে না।

কারন একটাই নিখুত হবে না আপনি ব্যবসাতে নামছেন। আপনাকে মিথ্যা কথার আশ্রয় নিতে হবে। ঠিক আছে। ঠিক আছে বোন, ও ভয় ভয়ে কোন ব্যাপার আপনার পিছনে তো আমি দাড়িয়ে রয়েছি। সেটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন। আপনাকে এবার আমি যেটা বলছি, সেটা ভালো করে শুনে নিন। আপনি আপনি কি কি ফলের নামটা জানেন? সে ফলটা একটা নাম করুন। সেইটার পিছনে আমি বলে দিব কিছু। আপনি আগে প্রথম নামটা বলুন। কি ফল প্রথমে লাগবে আম, লিচু, তরমুজ, ছফেদা চারটেই আপনার কাছে পৌছে যাবে কুড়ি কেজির মত। করান জামাই ষষ্ঠিতে কুড়ি কেজি আপনি হদিস ও পাবেন না কিভাবে আপনার কাছে থেকে বিক্রি হবে।

জুস এখন হবে না। কারন এখন জামাই ষষ্ঠিটা সবচেয়ে প্রধান। আর জামানই ষষ্টির জন্য জুসের জন্য যদি আপনি সব সরঞ্জাম কিনে গিয়ে থাকেন। তাহলে আপনি

হ্যা সবই আছে। এবার আপনি বলুন, যে আপনি কি রকম নিবেন, তাইলে আমি সেই পরিমাণটা বলব না আপনি সেই পরিমাণটা বলুন, তাইলে আম আপনারকত দরকার, লিচু কতটা দরকার কুড়ি কেজি আচ্ছা দিদি আপনার নামে এটা লিখে রাখলাম আর বলুন হ্যা এমনিতেই তো, মানে যে সময় আপনি ফোন করেছেন। যে সময় টা সেরকম ঠিক সময় নয়। আমার ও গ্রাহক আসতে যাচ্ছে। আমাকে এক হাতে কথা বলতে হচ্ছে এক হাতে কাজ করতে হচ্ছে। সেতুলনাই আপনি এক কাজ করেন। এ যে হুম বিকালের দিকে আসো। ঠিক আছে। তুমি বিকাল ছয়টার দিকে আসো। হ্যা ঠিক আছে, ঠিক আছে খুব ভালো হয়

অবশ্যই “অবশ্যই আচ্ছা ঠিক আছে তাই হবে তাইলে, আপনি তাইলে সন্ধ্যা ছয়টার মধ্যে আসেবেন। ঠিক আছে

হ্যা তার জন্যই তো আমি বলছি কোন চিন্তা করবেন না। ঠিক আছে তাইলে রাখুন তাইলে হ্যা বেষ ঠিক আছে

কি খবর? কেমন আছো? এই চলছে ঠান্ডা লেগেছে দুবার, তুমি? এই আমারো চলে যাচ্ছে, ঠান্ডা লেগেছে, কি করে ঠান্ডা লাগলো হঠাৎ করে?

আচ্ছা তাহলে কি ডাক্তার দেখানো হয়েছে? না ডাক্তার দেখাও নি কোনটা? না ডাক্তার ঠিক দেখায়নি justmedicine ও আচ্ছা আচ্ছা দিয়ে আর বাড়ির সবাই ভালো আছে তো? হম বাড়িতে সবাই ভালো আছে, তোমাদের? হ্যা আমার ও বাড়িতে সব ভালো আছে মায়ের একটু ঠান্ডাটা লেগেছিল, অনেক দিন থেকে ছাড়ছেই না

আমিও নিয়ে গেছিলাম দু চার দিন আগে doctor দেখাতে উহ তো তুমিই তুমিই তো নিজে ডাক্তার এখন।

ওহ হম হ্যা সেই জন্যেই নিয়ে যাওয়া বেশি। আর ভীষণ কাশি হচ্ছিলো মায়ের তো কাশিটা সহ্য করতে পারছিলোনা, পেটে ব্যথা হয়ে যাচ্ছিলো কাশতে কাশতে তাই আরো বেশি করে নিয়ে যাওয়া। হল এখন আছে মোটামুটি আছে, একটু কমেছে বলবো না যে পুরাটা কমেছে একটু সামান্য মতন কমেছে, আর তোমার কি বলে সর্দি টা একদমই কমে গেছে কিন্তু কাশিটা রয়েছে ।

এখন তো এই পড়াশোনাই চলছে B Tech টা করছি বোলপুর থেকে, তোমার কি খবর বলো? তোমার পড়াশোনা কতদূর? আর কতদূর এই, যা চাপ পড়াশোনার দুটো college এ কেনো ভর্তি হলাম আমি এখন ভাবছি, তারপরও একটা ছোট্ট কাজ ও পেয়েছি কাজটা ও চলছে নিয়ে তিন দিকে মানে কাজও চলছে মানে বুঝলাম না, আর দুটো college মানে ব্যপারটা কিন্তু আমি ঠিক বুঝে উঠলাম না, দুটো college কি করে? মানে প্রথমে আমি যখন HSC

দুই মাস হয়ে গেছিলো Graduation এর তো তার পর বাবা একদিন মানে আমি ঘুরতে গেছিলাম পিসির বাড়ি, তো ভাই আর আমি দুই জন মিলে বললাম মানে আমার পিসির ছেলে ভাই দুই জন বললাম যে চল,

নিও, ঠিক আছে, বাবা বললো তাইলে আমি তো ভাবছিলাম তাইলে দুজনকে তো ভর্তি করে দেব চল। সকাল বেলা যখন বাবা আসে আমার documents নিয়ে bike নিয়ে তখন ভাই বলছে আমি ভর্তি হবো না, তখন বাবা বলছে যে, আমি তো sir কে কথা দিয়ে দিয়েছি যে তোকে ভর্তি করবো তো এক কাজ কর ওহ না করছে না করছে বাদ দে, তুই ই কর। নিয়ে তখন আমাকে জোর করে ভর্তি করে দিলো polytechnic এ দিয়ে বাস।

বাবা আবার একটা কাজে ঢুকিয়ে দিলো, আমাকে office এ এবার, তারপর তো আর বলারই নেই life টাই খিচুরীর মতো একবার উল্টে যায়। বুজলাম, তো কেন বলোনি কোনো কাকুকে যে আমি এতোটা pressure নিতে পারবোনা। একটা বার বলে দেখতে পারতে কি বলছে, আশা করি সে তোমার দিক টা বুঝতো নিশ্চয়ই, না হলে তো সেটা নয় যে বুঝবে না। তো হয়তো তোমার polytechnic টা কেই continue করাতো, বা Graduation টা polytechnic complete হওয়ার পর করা করতো। কিন্তু এ রকম তো এখন সত্যি বলতে একটু চাপের ব্যপার। হ্যা, মানে পাপাকে আমি বলেও ছিলাম যে পাপা এক সঙ্গে ওতো কিছু করতে পারবো না, তখন বাবা বলে Graduation টা ছেরে দে। দেখলাম Graduation যদি ছেরে দিই তাইলে আবার আমার কাছে তিন টা বছর extra লাগবে ঠিক আছে। তো এক সঙ্গে ওটা আমি

তারপর job এ ঢুকিয়ে দিলো, job এ ঢোকার পর তাও বাবা কে এক মাস করার পর বললাম, বাবা আমি পারবো না, তখন বললো না কর দেখ একটু চেষ্টা কর একটু কষ্ট কর পারবি। তারপর যখন তিন মাস হয়ে গেলো যখন আমার third semester complete হয়ে গেলো fourth semestermain semester চলছিলো আমি তো তখনও বাবা কে বললাম দেখো job এ তো আমার তেমন কিছু ফায়দা হচ্ছে না, তো উম দেখো না একটু অন্য, কোনো ব্যাপার টা। আমাকে একটু ছাড়িয়ে দাও আমি পড়াশোনা টা করি। বাবা রেগে গিয়ে বলল যে, তালে তুই যা ভালো বুঝিস তাই কর আমাকে আর কিছু বলিস না, এবার বাবার কোথায় শোনতে হবে যেহেতু সেই জন্যে আমি বললাম ঠিক আছে তাইলে থাক অবিচার, নিয়ে আমি এখানে ভর্তি হলাম। college এ jobcandidate হয়ে গেলাম এখানে ভর্তি হলাম। সেটাই আমার তো মানে কি বলবো, আমার HS টা complete হয়নি আমি মানে কি বলবো class ten দেওয়ার পর আমি joint এর একটা পরিক্ষা দিয়ে ছিলাম joint এর পরীক্ষা দেওয়ার পর থেকে আমি engineering line টা start করেছি।

graduation নিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল। but আমার বাবার খুব ইচ্ছে ছিলো যে আহ engineering করার তাও আবার computer science engineering নিয়ে পড়তে বলেছিলো তো আমি ঐ line নিয়ে চলে এলাম, তো এটা নিয়ে just চলছে। তো ভাল, তা ভালো তুমি পড়াশোনা ভালো করতে থাকো। আমি যেখানে কিছুই না zero না সেটা বসছি ঠিকই আছে, পড়াশোনায় দেখো আমি আজকে একটু ভালো, তুমি একটু হয়তো আমার থেকে একটু কম। হয়তো হতেও পারে পরে ভবিষ্যতে তুমি আমার থেকে বেশি হয়ে যাবে আমি তোমার থেকে কমে যাবো। তো যাই হোক পড়াশোনার কথা বাদ দাও এখন। হম এখন পড়াশোনার কথা বাদ দাও। উম অন্য কিছু একটা বোলো কোথাও ঘুরতে গেছিলে নাকি এখন এই বার? না এই বার বলতে জানুয়ারি তে আমি গেছিলাম মায়াপুর, হাঁ আর তারপর জানুয়ারি তে যেমন হয় picnic মামার বাড়ি আচ্ছা ও আমাদের তো এবার ধরো ঘুরতে যাওয়ার মতো কিছু হয়নি সে রকম কারণ ধরো ভাই তো বাড়িতে থাকেই না বা একদম বাইরেই থাকেন। college এ পড়াশোনা করেছে ও এখন accountancy তে honours করছে তো এবার ও বলেছে যে MBA করবে তার জন্য ও পড়াশুনাটা এদিকে মানে বাইরে বাইরে থাকছে। তো বাড়িতে ও আসার ওর তো possible ই হয় না, সেই তিন মাস, চার মাসে একবার আসব। তাও দুদিনের জন্য থেকে আবার চলে যায় তো বাবা বলছিলো যে চল কোথাও দিয়ে ঘুরে আসি, তো আমারও এদিকে চার পাঁচ বছর হয়ে গেলো, কোথাও যাওয়া হয় নাই। ভাবছিলাম এই কিছুদিনের মধ্যে একটু ঘুরতে যাবো, তো আমিও কাজ করছি আমাদের office থেকে ছুটি দেবে কিনা সেটাই একটা বড় চিন্তা যদি ছুটি দেয় তাহলে তো খুব ভালোই হয় হম মাঝে মধ্যে ঘুরে আসাটা ভালো। তাহলে কি বলোতো একঘেয়েমি জীবন মানে তখন মনে হবে না জীবনটা life bore হয়ে যাচ্ছে, যখন দেখবে শুধু কাজ বাড়ি, কাজ বাড়ি করবে তখন দেখবা boring feel চলে আসছে এই ধরো মাঝে মধ্যে ঘুরতে গেলে হবে না। তো ঘুরতে যাওয়াটা ভালো আহ হ্যা। আর আমি সত্যি কথা বলতে সেরকম অত বাড়ি থেকে আমার বের হতে ভালো লাগে না আর সত্যি বলতে ভীষণ tired হয়ে যাই। সকাল বেলা নয়টার সময় office entry করতে হয়, তাও মাঝে মধ্যে তো নয়টার সময় entry করতেই পারি না মাঝে তোমার সাড়ে নয়টা পনে দশটা বেজে যায়। তার জন্য বকাও শুনতে হয়। তার উপর তোমার ধরো এই office এর সমস্ত কাজ complete করে ছয়টা, সাড়ে ছয়টা বেজে যায় বেরতে, বেরিয়ে গিয়ে পড়াতে যাওয়া পড়িয়ে আসতে আসতে বাড়ি ফিরতে তোমার নটা পোনে, সাড়ে নয়টা তারপর নিজের college র পড়াশোনা, খাওয়া দাওয়া নিয়ে fresh হয়ে একটু ভালোভাবে একটু ঘুমাতেই মানে ভাবি যে একটু just video বা কিছু একটু দেখবো তো just তাতেই দেখি যে ঘুম চলে আসে ওহ হ্যাঁ আমি একটা tuition পড়াই, just নিজের মানে একটা side business এর মতন ভাবছিলাম যে কিছু করবো, তো side business এ ধরো যাই এখন কিছু করতে যাই, একটা তো কিছু একটা invest বড় কিছু লাগবে তো সেরকম এখন আমার কাছে ধন মানে নেই আর বিশেষ করে সত্যি বলতে আমি নিজে বাবার কাছে সেরকম অতো কিছু চাই না। কারণ পড়াশোনা সমস্ত কিছুর খরচাটা বাবা এখন তুলছে আমি কাজ করছি ঠিকই তো আমি সেরকম বেশি অত মানে মানে salary পাই না, তো যেটুকু টাই পাই সেটুকুটা আমাকে ভাইকে পাঠাতে হয়, তারপর ধরো টুকিটাকি আমারও college র কিছু যেই সব ছোটখাটো জিনিস লাগে, কাগজপত্র সমস্ত যার যা form fill up এইসবে etcetera যা কাজ থাকে সেইগুলোতে আমার টাকাগুলো চলে যায়। তো tuition এ যে টাকাটা পাই বা কিছু ওটাতে আমি নিজের কিছু নিজের personally use এর জন্য বা আমার বাড়িতে কিছু টুকটাক যদি মানে নিতে হয় তাহলে আমি সেই সবই আর কি ইয়ে মানে খরচা করি ওখান থেকে expense করি হম হম না তা ভালো, extra একটু pocket money রাখা টা ভালো। আমিও যেটা ধরো মানে try try করছি সেই job টাকে, আমার তো এমনি ধরো আমি job করি বা যা করি, আব্বার কাছ থেকে টাকা নেওয়া আমাকে দরকার মানে নিতেই হবে। নাহলে মানে কি বলবো আমার একটা অসম্পূর্ণতা থাকে হ্যাঁ সেটাও হয়। বাবা আমাকে মানে প্রায় প্রায়ই দেয়। মানে ধরো আমি বেরোনোর আগে জিজ্ঞেস করে যে টাকাপয়সা আছে কিনা বা এই নে নিয়ে যা কিছু, আহ আমার, না লাগবে না থাক আছে আমার কাছে ঐ রকম করেই বলে চলে যায়

Experience ছাড়া কিছু কোনো কাজ না। সেজন্য বেশি করে এখানে কাজটা আরো করা। যাতে করে আমি কিছু শিখতে পারি, কিছু একটা মানে আমার gain হয়, আমি একটা experience নিতে পারি, নিয়ে কোথাও বাইরে যেতে পারি ফলে এরকম বেশি খাটাখাটনি করাটা হম আমিও একটা জায়গায় interview দিতে গেছিলাম তো আমার সঙ্গে আমার একটা বন্ধু গেছিলো তো ওর যেহেতু ছমাসের experience ছিল সেহেতু আমার জায়গাতে আমাদের দুজনের compare এর মধ্যে ও পেয়ে গেলো আর আমি ঐ জায়গা থেকে মানে বাদ চলে গেলাম তো ওখানে একটু বুঝলাম যে না আহ এখন মানে freshers দের থেকে experience দেরকে মানে বেশি priority দেয়া হবে কারণ যেহেতু ওরা ওদিকে কাজ কম শেখাতে হবে হ্যাঁ সেটা স্বাভাবিক যে একটা মানে এখনকার এটা reality হচ্ছে যে সত্যি বলতে experienced মানে ছেলে মেয়ে ছাড়া কিন্তু কোনো scope নেই এখন যে দেখতে পাচ্ছি মানে যে তুমি চার মাসেরও experience থাকে তুমি তাও একটা high cute amout salary পাবে, আর তুমি যদি তুমি দু বছরেরও কর তাহলে তো তোমার কোনো কথাই হবে না, ধরো আমি এখান থেকে যেখানে কাজ করছি আমার বলতে নাই, এক বছরের কাছাকাছি আমার হয়ে এলো মানে এক বছরই ধরে রাখো হতে এলো তো এবার আমি যদি কোথাও বাইরে যাই বা কিছু আমি তো show করতে পারবো যে হ্যাঁ আমি এক বছরের একটা ভালো একটা company তে কাজ করেছি। আহ এরকম এরকম আমার এই, তো আশা করি তারা বুঝবে তারা জানবে আমার যা merit তাতে আমাদের skills আছে আমি যা যা শিখেছি obviously হয়তো সে বুঝবে যে না সেই এই candidate এর মধ্যে কিছু একটা আমরা দেখতে পাচ্ছি তাহলে may be তারা দিতেও পারে এবার তাদের ওপর depend করছে যে যদি তারা মনে করে দেবো তাহলে দেবে আর যদি না তো হ্যাঁ তো but ধরো সব জায়গায় যদি experience এরই কথা বলে তাহলে freshers যারা মানে নতুন মানে কোনো ছেলে ধরো আমি suppose ধরো আমার কথা ধরছি ধরো আমি নতুন তো আমি কোথায় গিয়ে ঢুকবো? experience করার জন্য কিন্তু প্রত্যেকটা company experience ই চায় দেখো সব company যে তোমাকে experience নেবে বা কিছু সেটা কিন্তু কোনো fact হয়না ঠিক আছে? Actual যেটা main তাদের target থাকে কি কিছু কিছু company যেমন হচ্ছে যে আমি বলি উম কোনো company চার বছর পাঁচ বছর বা তার থেকে বেশি পুরনো company তাদের তো একটা huge amount এর একটা huge মানে আহ তোমার কাজ থাকে তো সেই কাজ গুলোকে তো তুলতে গেলে তো তারা তো fresher দেরকে নিয়ে তোলাতে পারবেনা। তাদের একটা experienced তো লাগবেই একটা experienced মেয়ে বলো বা একটা experienced ছেলে বলো সেটা কিন্তু obviously লাগবেই লাগবে আহ তুমি যেটা বলছো freshers এর ক্ষেত্রে freshers এ কি হয়

start up company তে আমি তো as a fresher আমার এই company তে সমস্ত যত ছেলে মেয়ে আছে সবাই কিন্তু freshers হয়তো সবাই কিন্তু qualification basis এ একটু কম একটু বেশি। অনেকেও আছে যে normally general college থেকে graduation করছে অনেকে আছে যারা এখনও পড়াশোনা করছে under graduation এ আছে, তারপরে অনেকেও যারা engineering করছে যেমন কি আমি করছি এখনও আমার পড়াশোনা চলছে তো আমিও করছি তো আমারও তো এখান থেকে একটা ইয়ে হবে তো সেটাই হচ্ছে main আরকি যে freshers এর জন্য যে কোনো ভালো company তে কাজ নেই বা experienced এর জন্য যে কোনো start up company তে কোনো কাজ নেই সেটা কিন্তু মানে হয়না। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক, তো ওগুলো বাদ দাও পড়াশোনার কথা বললেই মাথাটা খারাপ হয়ে যায় ঠিক আছে? তুমি ঘুরতে যাওয়ার কথা বলো কোথাও ঘুরতে যাবে কি? হ্যাঁ ঘুরতে গেলেও হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ছুটিটা পেয়ে গেলেই ঘুরতে যাওয়া হবে, বুঝছো তো ছুটিটা নেই তাহলে ঘুরতে যাবে? কিন্তু কোথায় যাবে ঘুরতে? সেগুলো তো বলো একটা তো জায়গা decide করতে হবে। দিঘা চলো দিঘা ঘুরে আসি ভালো জায়গা যাওয়ার খুবই ইচ্ছা আছে কোনোদিন যাইওনি ঠিক আছে? তো আমারও ব্যাপার টা আছে ছুটির যদি ছুটি টা পেয়ে যাই তাহলে একদম একদম next month এর plan করবো হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নয় দিঘা যাওয়া তো মানে যাওয়াটা তো বড় কথা নয় ব্যাপারটা হচ্ছে কে কে যাবে এবার দুজন গেলে তো সেরকম তো আর enjoyment টা হবে না উম তোমার at least ধরো চার পাঁচ জন কে নিতেই হবে, তাহলে সেরকম গেলে খুব মজা হবে এবার যদি দু জন তিনজন যায় তাহলে আমাদের সব কিছু তেই loss এদিকে যাওয়া তেও loss আর মজা হবে না কিছু হবেনা এদিকে তোমার দিঘাতে তো at least three days stay করতে হবে একটা two days three days stay করার মতো একটা room rent নিতে গেলে বা একটা hotel এই room book করতে গেলে অনেক loss হয়, তো ওরকম করে কি চার জন পাঁচ জন থাকলে কি বেশ ভালো হবে তাহলে কি mix করে মানে mix up করে আমরা সব সবাই মিলে যেটুকু টা যা হবে তা divide করে নিয়ে আমরা afford করতে পারবো টাকা পয়সা আর room এর ক্ষেত্রে বলো একটা room এ যদি তিন জন চার জন করে থাকা হয় বা একটা room এ যদি সবাই থাকে তাহলে বেশ মজা আসে।

হুম ঠিক আছে। হ্যা hello বল কেমন আছিস? এই যে আমিও ভালই আছি, করোনার মধ্যে. কোথাও তো ঘুরতে যেতেও পারছি না, ভালো লাগছে না আর. হ্যা. হ্যা সেই. কেমন আছিস বল, কি খবর?

হ্যা, ঐ আর কি. আমি এখন এই বসে বসে আছি সময় কাটে না. এ শুধু এদিক ওদিকের খবর দেখি. দেশ বিদেশের খবর দেখি.

হ্যা হ্যা হ্যা সেটাই. আমি তো last গেলাম নেপালে. ব্যস ওটুকুই আর তো তার্কি যাব বলে ভাবলাম আর তো যাওয়া হল না.

আমাদের উম আমরা আমি যখন গেছিলাম তো তখন আহ তোর ইয়ে ছিলো. তোর কি বলে ওই বন্যা হয়েছিল, আহ বৃষ্টি হয়েছিল. তো ওই time এ আমি গিয়েছিলাম. তো তখন ওখানে রাস্তাঘাট ভেঙ্গে গেছিল, এসব ছিল আর কি. সব ঠিকঠাক ছিল. কিন্তু ওখানে hospitality যেহেতু ওই tim~time এ বন্যা হয়েছিল তো রাস্তাঘাট ভেঙে ভেঙ্গে গেছিল. বা আহ উম সেই জন্যে আরকি লোকজনের আহ লোকজন আর কি কম ছিল. even নেপাল থেকে তো প্রচুর লোক বাইরে চলে যায়, বিদেশে চলে যায়. কাজ বাজ করতে তো সেই time এ আমাদের মানে হ~ কিছু কিছু লোকজন এমন ছিল যে তোকে ঠকিয়ে ও টাকা নিয়ে নেবে এই রকম আরকি. আর কিছু কিছু লোক ছিল সত্যি honestly খুব ভাল খুব loyal আহ এইটাই তো, আমরা তো পড়েছিলাম তো আহ যেমন দেখ আমাদের currency যেহেতু একটু বেশি তো ওদের ওদের দেশের currency যেহেতু কম তো সেই অনুযায়ী ওরাও চায় যে আহ যেহেতু আমাদের কে আহ একটা আতিথিয়তা করবে. তো ওরা চায় যে আমাদের ঘাড় মুড়িয়ে কিছু একটা নিয়ে নিতে চায় আরকি, এইরকম. আহ তো বোকা বোকা বানাতে চায়. ব্যবহার না ঠি~ আমার আমার আমি যেটা experience করেছি যে কিছুটা খারাপ কিছুটা ভাল, সবাই সমান না. আহ ওটাই বললাম, যে কিছুটা খারাপ, কিছুটা ভাল এইরকম, তো তুই যে আহ ত~তুই যে হ্যা.

না কি বলতে চাইছিলি বল. আমি বলছিলাম, যে নেপালে কেউ যদি ঘুরতে যেতে চায়, জায়গা হিসেবে তো খুবই ভাল. কিছু কিছু মানুষও খুবই ভাল. তবে যেখানে নিজের চোখ কান খুলে রাখাটায় ভালো. hospitality ভালো, উম উম খুব ভালো, ভীষণ ভালো সেটা বলবো না, আমি Three star hotel এ ছিলাম. উম তো সেখানে hospitality আহ মানে ঠিক আছে. okay okay এরকম ছিলো. আর যেহেতু বললাম নাহ তখন weather যেহেতু খারাপ ছিলো, প্রচুর রাস্তাঘাট ভাঙ্গা ছিলো. তো এমনও হতে পারে যে, ওই time এ হয়ত লোক জন আহ হয়ত তখন কাজে আসতে পারেনি, তখন হয়ত hospitality আমাদের ঠিক মত করতে পারেনি. এটা হতে পারে, আহ কিন্তু আমার যেটা মনে হয়েছে মানে Okay okay এরকম আর কি. যে ঠিক আছে কেউ যদি ঘুরতে যেত~যেতে পারে মানে ঘুরতে যেতে চায় তাহলে যেতে পারে. কিন্তু ভালো সময় দেখে বা আরো হয়তো ভালো better কোনো five star hotel এ থাকতে পারে. সেখানে may be আহ hospitality আরো ভালো হবে. তবে আমাদের ইন্ডিয়া বল এখানে hospitality আমার

হম হ্যা আমার হম বল বল বল বল. আম~ আমি বলছি আমার ভুটানের ও experience আছে সেটাই তো আমি বলব বল.

হুম এখানে এখানে হচ্ছে তোর ঠিক টা~ নেপালে আমি যেখানে গিয়েছিলাম ওখানে তোর ঠিকঠাক be~ behave খুব ভাল সেটা আমি বলব না. আমার experience অনুযায়ী খুব ভাল না. তো উহ অনুযায়ী খুব ভালো হতে পারে but আমার অনুযায়ী খুব ভালো না. হ্যা okay okay মানে fifty fifty percent এরকম আর কি. এরকম আর ভুটানে যে ব হ্যা বল.

আমরা home stay তে ছিলাম তো home stay ব্যপারটা আরো ভাল লেগেছে home stay মানে উম কোন five star hotel বা seven star hotel বা three star hotel এইরকম না আহ অনেক অনেক মানে tourist এর জায়গা আছে যেখানে, মানে কিছু মানুষ নিজেরাই আরকি যে নিজেদের আহ বাড়িতেই কোনো

না অনেক বেশি. মানে খুব সুন্দর. হিমালয় পর্বত আছে, বিভিন্ন নদি আছে, খুব ভাল লাগবে. কিন্তু otherwise উম আমার সে তো আমাদের ইন্ডিয়াতেও হিমালয় আছে. তো আমি ভুটানে কেন যাব? ভুটানে মানুষের

Last এ হ্যা ওইটা তো যাইহোক, হম বল. হম হ্যা তোর experience টা একটু বল.

হম